এই চিত্রকলাটির মধ্যে একজন ব্যক্তি ই বিছানায় শুয়ে আছেন ।

চিত্রটিতে দেখা যাচ্ছে। অনেকগুলো মানুষ কাজ করছেন।

আআর সামনেএ কিছু ডকুমেন্টস রয়েছেন আর ইয়ে চারদিকে কুয়াশা ভরা যায়--

আ-আর একটা কন্টেইনার আছে তার কন্টেইনার্‌সের ভিতর থেকে-এ-এ দুটো কালো রঙের তার বের হয়ে গেছে।

এই চিত্রটিতে দেখা যাচ্ছে কিছু-উ মানুষ চেয়ারের উপর এবং কিছু বেলুন ঝুলানো আছে।

চিত্রটিতে দেখা যাচ্ছে দুটো ব্যক্তি জলের মধ্যে-এ নেমে স্নান করছে। আর তার পিছনে এ একটা বড়ো ঝর্ণা দেখা যাচ্ছে।

একটা স্টেডিয়াম দেখতে পাওয়া যাচ্ছে. সেই স্টেডিয়ামের মধ্যে অনেক ব্যক্তি খেলা করছে ।